লিব্রিঅফিস বাসে এর এইকথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে একটি প্রতিবেদন তৈরী করা যায়
নির্বাচন লেবেল তৈরি এবং প্রতিবেদনক্ষেত্রগুলি সাজানো যায়
প্রতিবেদন এর বিন্যাসনির্বাচন করা প্রতিবেদনের প্রকার নির্বাচন স্থিতিশীলবা প্রগতিশীল
এই জন্য আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে কাজ শুরু করা যাক
এখানে এই লাইব্রেরী ডাটাবেসে বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষিত আছে
এছাড়াও সদস্যদেরকে দেওয়াবই এর হিসাব রাখতে আরো একটা টেবিল রয়েছে
আমরা পূর্ববর্তী টিউটোরিয়াল একিভাবে ফর্মএ কোয়েরি বাপ্রশ্ন তৈরি করতে হয় তাশিখেছি
একটি প্রতিবেদন তৈরি করা শেখার আগেপ্রথমে জানা যাকপ্রতিবেদনআসলে কি
প্রতিবেদন হল query এর মতই একটি ডাটাবেস থেকে তথ্য উদ্ধার করারআরেকটি উপায়
আমরা সেটির বিন্যাস এবং চেহারা প্রয়োজনমত পরিবর্তন করতে পারি যাতে এটা পড়া বা কাগজে ছাপা সহজ হয়ে যায়
প্রতিবেদন ডেটাবেস এর টেবিল বা কোয়েরি থেকে তৈরী করাযেতে পারে
এটিতে টেবিল অথবা queryএর সব ক্ষেত্রগুলি থাকতে পারে অথবা শুধুমাত্র কয়েকটি নির্বাচিত ক্ষেত্র ও থাকতে পারে
প্রতিবেদন দুটি প্রকারের হতে পারে স্ট্যাটিক বা স্থিতিশীলএবং ডাইনামিক বা প্রগতিশীল
যখনই একটি স্ট্যাটিক প্রতিবেদন দেখার জন্য খোলা হবে সেটিসবসময় একই তথ্য প্রদর্শন করবেযে তথ্য আপনিপ্রতিবেদনটিতৈরি করার সময়সেটিতে রেখেছিলেন
এটিকেস্ন্যাপশট বলা হয়ে থাকে
কিন্তু একটা ডায়নামিক প্রতিবেদন যখনইদেখার জন্য খুলবেন তখন সেটিডাটাবেস এ বর্তমানেথাকাতথ্য প্রদর্শন করবে
ঠিক আছে এখন একটি নমুনা প্রতিবেদন তৈরি করা যাক
লাইব্রেরী ডাটাবেস এ বাম প্যানেলের রিপোর্টস আইকন এর উপরক্লিক করুন
ডান প্যানেল এ উসে উইজার্ড টো ক্রিয়েট রিপোর্ট ক্লিক করুন
এটি প্রতিবেদন তৈরী করারএকটি সহজ এবং দ্রুত পদ্ধতি
এখন আপনিএকটিউইন্ডো দেখতে পাচ্ছেন যেটিকে রিপোর্ট বিল্ডের উইন্ডো বলা হয়
এবং উইজার্ড এর বাম দিকেতালিকাবদ্ধভাবে ৬ টিধাপ দেখা যাচ্ছে
আমরা এই উইজার্ড দিয়েশেষ টিউটোরিয়াল এতৈরি করা একটি কোয়েরি এ ভিত্তি করে একটি প্রতিবেদন তৈরী করব
হিস্টরি ওএফ বুকস ইশ্যুড টো থে লাইব্রেরি মেম্বার্স আমরা এখনপ্রথমপর্যায়ে আছি অর্থাতক্ষেত্রনির্বাচন
এখানে প্রতিবেদনেরতথ্যেরউৎস সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে হয় একটি টেবিল বা একটি কোয়েরি ড্রপ ডাউনথেকেHistory ওএফ বুকস ইশ্যুড টো মেম্বার্স কোয়েরি নির্বাচন করুন
এখন কোয়েরি থেকে উপলব্ধ ক্ষেত্রগুলির একটিতালিকা বাম দিকেদেখা যাচ্ছে
আমরা আমাদের প্রতিবেদনে সবক্ষেত্র রাখতে চাই তাইআমরা কেবল ডান দিকেজোড়াতীর বাটনে ক্লিক করব
এখন পরবর্তী ধাপে যেতে Nextবাটনেক্লিক করুন
দ্বিতীয়পর্যায়160ক্ষেত্রগুলিকে লেবেল করা
লেবেলের টেক্সট বাক্সে এইবর্ণনামূলক লেবেল গুলি লেখা যাক যেমন এই ছবিতে দেখা যাচ্ছে
ঠিক আছে এখন Nextবাটনে ক্লিক করুন
এবারএখন তৃতীয় পর্যায়ে এসে গেছি দলবদ্ধ করা
কয়েকটি নির্বাচিত ক্ষেত্র অনুযায়ীতথ্য শ্রেণীবিভক্ত করতে গেলে এই দলবদ্ধকরণ ব্যবহার করা যায়
উদাহরণস্বরূপএইপ্রতিবেদনে আমরা তথ্য বইয়ের শিরোনাম অনুযায়ী শ্রেণীবিভক্ত করতে পারি
যদি আমরা এটি করি তাহলেতারপর প্রতিবেদনেআমরা দেখব একটি বইয়ের শিরোনাম এবং তারপরযেসকল সদস্যদের সেটি দেওয়াহয়েছিল তাদের তালিকা
তারপর আমরা পরের বইয়ের শিরোনাম দেখতে পাবো এবং এরকম করেচলতে থাকবে
এখনকার মত আমাদের প্রতিবেদন সরলরাখা যাক
তাই শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করুন
এখন আমরা চতুর্থ ধাপ এ এসে গেছি নির্দিষ্টক্রমানুসারে সাজানো
আসুন তথ্য কালানুক্রমিকভাবে সাজানোযাক
তারপর বইয়ের শিরোনাম অনুযায়ী উর্ধক্রমানুসারে সাজানো হবে
এই জন্য সর্ট বাই ড্রপডাউন এক্লিক করুন
এবং তারপর ইশ্যু দাতে ক্লিক করুন
তারপর দ্বিতীয় ড্রপডাউন বাক্সতে ক্লিক করুন
এবং বুক টাইটেল ক্লিক করুন
এরপরNext বাটন ক্লিক করুন
ঠিক আছে
পঞ্চম পর্যায়
বিন্যাস নির্বাচন করা
আমরা এখানে প্রতিবেদনের চেহারাটি প্রয়োজনমতো পরিবর্তন করতে পারি
বিন্যাস তালিকায়Columnar single কলাম্ন ক্লিক করুন
লক্ষ্য করুন পটভূমিরReport Builder এ পরিবর্তন হয়েছে
সব লেবেলগুলি বামদিকে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি ডানদিকে দেখা যাচ্ছে
এখন কলামনার ত্ব কলাম্নস ক্লিক করা যাক
এবারনীচের উইন্ডো দুই কলামের একটি নতুন বিন্যাস প্রদর্শন করছে
এই ভাবে বেস উইজার্ড যেকটিবিন্যাস প্রদান করে সেগুলিকে আপনি নির্বাচন করতে পারেন
এছাড়াও আপনিআপনারপ্রয়োজন অনুযায়ী পরেবিন্যাস পরিবর্তন করতে পারেন
এখন আপনিপ্রথম বিন্যাস ট্যাবুলার এর উপর ক্লিক করুন
এবংNextবাটন ক্লিক করুন
ঠিক আছে শেষ পর্যায় প্রতিবেদন তৈরী করা
এই প্রতিবেদনটির এখানে একটি বিবরণমূলক শিরোনাম দেওয়াযাক বুকস ইশ্যুড টো Members রিপোর্ট হিস্টরি এখন আমাদের প্রতিবেদনটিকে এমনভাবে তৈরী করা যাক যাতে এটি সবসময় ডাটাবেস থেকে সাম্প্রতিক তথ্য নেয়
এর জন্য ডাইনামিক রিপোর্ট বিকল্পে ক্লিক করুন
কারণ যখনই আপনিদেখার জন্য প্রতিবেদনটি খুলবেন তখন আপনিসর্বদাই সাম্প্রতিকতথ্য দেখতে চাইবেন
আমাদের প্রতিবেদনের কাজ হয়ে গেছেএবারCreate রিপোর্ট nowবিকল্প ক্লিক করুন
এবং অবশেষে ফিনিশ বোতামে ক্লিক করুন
আমরা এখন একটি নতুন উইন্ডো দেখতে পাচ্ছি এবং এটি সেই প্রতিবেদন যেটি আমরা এখন বানালাম

এছাড়াও লক্ষ্য করুন তথ্য বই দেওয়ার দিন অনুসারে ঊর্ধক্রমে সাজানো আছে এবং তারপর বইয়ের শিরোনাম অনুসারে পরপর সাজানো আছে
সুতরাং আমরা সদস্যদের দেওয়া লাইব্রেরী বইগুলির কালানুক্রমিক প্রতিবেদন তৈরি করেছি
পরবর্তী টিউটোরিয়াল এ আমরা শিখব কিভাবে প্রতিবেদন পরিবর্তন করা যায়
এখানে একটি অনুশীলনী আছে160 কলামনার single কলাম্ন বিন্যাস ব্যবহার করুন
এখানেই লিব্রিঅফিস বেস এ প্রতিবেদন সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি প্রতিবেদন তৈরী করা
এবংপ্রতিবেদন প্রকার নির্বাচন160 স্ট্যাটিক বা ডাইনামিক স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষযাভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমিঅন্তরা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং রেকর্ড করেছিএইটিউটোরিয়াল এঅংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়